দলে থাকে জঙ্গলে জলাশয়ে যুক্ত এলাকায় থাকতে ভালোবাসে। প্রধানত ঘাস খায় সাধারণত তিনশো থেকে তিনশো পঁচাত্তর দিন গর্ভকালে একটি--

দু দুধ নিয়ে যাওয়া হয়।

একটা জায়গায় মানে একটা পার্ক -এর মতো একটা জায়গায় ঝর্না ঝর্না রয়েছে।

জন হলুদ রঙের জামা পড়া আরেকজন --

এবং এটা একটা বিটি কলেজ আমরা সামনে দেখতে পাচ্ছি।

এবং বালতি রয়েছে এবং উনি মাছ কাটছেন। মাছবালা মাছ মাছ কাটছেন।

তার মধ্যে দুটো জাহাজ রয়েছে। বড়ো বড়ো দুটো জাহাজ দেখতে পাচ্ছি মাঝখানে একটা বড়ো গাছ রয়েছে ।

এটা ডাক্তার -এর চেম্বার ।

পেশেন্ট -কে দেখছে ওনার --

ফ্যান টা অফ করা আছে এবং তার সামনে--

লোক দাড়িয়ে রয়েছে এবং বর বরকে নামানোর জন্য কনে বরের ফটো ।

আকাশটা মেঘলা রয়েছে এবং তার একদম রাস্তার--

লাইট পোস্ট দেখতে পাচ্ছি।